আঠারো হাজার বা এরকম Something কিছু একটা আমাকেTax দিতে হচ্ছে । তো এইটার Ratio টা কি করে কমাবো। কিছু ভাবে যেমন কোন কিছুর Policy বা যাই হোক কিছু আপনাদের Compay এমন কি করতে পারবেন। আমার জন্যে মানে আমার Tax এর বিষয়টাকে Tax থেকে একটু হলেও আমার টাকাটা Deduct করতে পারব । যত কম মানে কমানো যায় আমার এই Tax এর Amount টা ও Basically আমি Private sector এ আছি

তো Basically এইটা যদি আমি করি তাহলে আমার Tax pay টা মানে Tax amount কতটা পরিমানে কমতে পাারে। মানে যদি বলা যায়

ওকে মানে আমি যদি You lip এ এই ব্যাপারটা যে বললেন। যদি ওখানে আমি Invest করি তাহলে কি আমার মানে প্রতি বছর ই টাকা মানে কাটবে না নাকি যে বছর আমি করব সে বছর কাটবে না

ধরুন আমি দশ বছরের জন্যই করলাম হ্যা আমি দশ বছরে করব Investment টা ও কত দিন এর Period আপনি আরেক একটু বলুন আমাকে না তাহলে আমি বারোর দিকেই যাবো

Okay তাহলে আপনি কি Suggest করেন। যে আমারে মানে কোনটা করা উচিত Okay তাহলে আমি অবশ্যই আমি কুড়ি মানে পনেরো দিক টাই যাবো। তাহলে পনেরো এর দিকটাই লেগে আমি মানে আমার আমার Benefit টা আমি কত পাবো তাহলে

Okay মানে কোন এই যে Ratio টা আপনি বললেন আসলে Ratio ব্যাপারটা আমার খুব একটা Idea নেই তো। আপনি যদি একটু অল্প করে Just বোঝান বিষয়টা Okay তাহলে আমি বুঝলাম তাহলে Fifty এ ব্যাপারটাতেই যাবো।

হ্যা Sixty forty করলে Better । আমি ভাবছিলাম Fifty কিন্ত থাক Sixty forty টাই I think better হবে তা আমি ভেবেছিলাম Fifty কিন্তু না Sixty forty টাই করব আমি

নুতন বেঞ্জনার সৃষ্টিতে, কবি কাল্পনায় শরদিন্দু আগেও পাঠক হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। তার গল্প কথনের শক্তি ছিল আসারণ।

কৌতুকাবহ রচনা সৃষ্টিতে, ঘটনার অভাবনীয় চমক সৃষ্টিতে, পাঠকের মন জয় করে নিয়েছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব বিভূতিভূষণ। তারাশঙ্কর ও মানিক বন্দ্যোপাধ্যায়ের সময়কালে। তার সহযোগী লেখক ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, মনোজ বসু, প্রমথনাথ ঋষি, সুবোধ চন্দ্র ঘোষ প্রভৃতি। উপন্যাসিকবৃন্দ। তবুও শরৎ শরদিন্দুর সক্রিয়তায় জন্য বাংলা উপন্যাসে তার সতন্ত্র ব্যাক্তিত হয়ে রয়েছেন। তাই শরদিন্দু অবনিবাস। এখনও best seller এর পর্যায়ে পরে। শরদিন্দু তার সাহিত্য লেখার প্রেরণার সম্পর্কে জানিয়েছেন সাহি ঐতিহাসিক গল্প লেখার প্রেরণায় পায় বঙ্কিমচন্দ্র পরে। বঙ্কিমচন্দ্রের কাছ থেকে শিখেছি ভাষার মধ্যেই বাতাবরণ সৃষ্টি করা যায়। বিশেষ করে ঐতিহাসিক এর বাতাবরণ জীবন কথা। বঙ্কিমচন্দ্রের তার।

এই চেষ্টা আর কেহ করে না কেন? বাঙালি যতদিন না নিজের বঙ্গ বংশ গরিমার কথা জানতে পারিবে ততদিন তাঁহার চরিত্র গঠিত হইবে না। ততদিনে তাঁহার কোন আশা নাই। যে জাতির ইতিহাস নাই, তার ভবিষ্যৎ নাই। ঊনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার প্রথম লেখা গল্প শেষ ছবি প্রকাশিত হয় কিন্তু ঊনিশশো উন্নতিরিশ খ্রিস্টাব্দে থেকেই তাঁর। লেখক জীবনের যথার্থ সূচনা। যখন বিভূতিভূষণের পথের পাঁচালী রচনা সমাপ্ত হয়েছে ঊনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার মনের আনন্দে সাহিত্য চর্চা করছেন। এরপর চিত্রনাট্য।

ছোট গল্পের মধ্যে ছোট গল্পেই তিনি বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন তার উপন্যাস গুলি হল বিষের ধোঁয়া, ছায়া পথিক, তুমি সন্ধ্যার মেঘ, ঝিন্দের বন্দী। গৌড় মোল্লা, তুঙ্গ ভদ্রার তীরে, কালের মন্দিরা, দাদার কীর্তি, বিষের ধোঁয়া, ছায়া পথিক, রিমঝিম, মনচোরা, বহু যুগের ওপার হতে। ইত্যাদি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শিল্পী প্রতিভার বৈশিষ্ট্য উল্লেখ প্রসঙ্গে বলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উপন্যাস ও ছোট গল্প। সঙ্গে উপ উভয়বিদ রচনার প্রচুর নিদর্শন দিয়েছেন তার উপন্যাসগুলি সুলিখিত উহাদের অব্বহা অ অ অক্ষণ ভাগ সুসুঙ্গ সুসংবদ্ধ ও চিত্তাকর্ষক। তাঁর এবং তাঁহার রচনাই কি বাক্য প্রয়গে ভাব ও মন্তব্য সংযোজনা প্রভিতি গুনের সুপাঠ্য ও পাঠকের রসবোধের। সৃষ্টি বিধায়ক কিন্তু ইহাদের মধ্যে কোন অন্তরবিধি জীবন পরিচয়ের বিশেষ নিদর্শন মেলে না শরদিন্দুর প্রধান কৃতিত্ব অতি যুগের জীবন যাত্রার পুনর্গঠনে। ঐতিহাসিক কল্পনার সার্থক প্রয়োগে বিশেষ করে প্রাচীন হিন্দি ও বৌদ্ধ যুগের সমাজ বিন্যাস ও জীবন ছন্দ সম্পর্কে তাঁর কল্পনা ছিল সুদূর প্রসারী ও জাতিস্বর গল্পে। সংগ্রহে গল্পগুলি তাঁর প্রমান কাহিনী বরনে শরদিন্দু কৃতিত্বের স্মরণী তুমি সন্ধ্যার মেঘ তাঁর ঐতিহাসিক উপন্যাসের একটি প্রতনিধি মূলক প্রতিনিধ্বত্ব মূলক রচনা। এই উপন্যাসে তুর্কি আক্রমণের অব্যবহৃত পূর্বে অ ব্য অব্যবহৃত পূর্বে ভারতের বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। ও পরষ্পরের সঙ্গে সামান্য ব্যাপারে বিরোধ ও মনোমালিন্যের কাহিনী চিত্রিত হয়েছে, অন্য দিকে বিষের ধোঁয়াতে একটি ও পরিমাণ রমনীয় প্রেম কাহিনীর বর্ণনা রয়েছে ছায়া পথিকে।

শতবর্ষ ব্যাপি মাৎস্যন্যায় এর কেন্দ্র করে এই উপন্যাসকে উপন্যাসিক জানিয়েছেন যাহারা মানুষের মানুষের ভেদবুদ্ধির চিরস্থায়ী করতে চাই। তাহারা ইতিহাসে অমুক ধর্ম লঙ্ঘ করিবার চেষ্টা করে তাঁহার শুধু বিছার মূলক নয় মিথ্যাচার প্রমথনাথ ঋষি তাঁর সাহিত্য রচনার সমালোচনা সূত্রে লিখেছেন। শরদিন্দু বাবুর প্রধান গুণ ঐতিহাসিক কল্পনা বহুদূর কালের সামান্য কয়েক খানা ঘটনার কঙ্কালের মধ্যে তিনি প্রতিভার মন্ত্রবলে প্রাণ সঞ্চার করতে পারেন। তাঁর কালের মন্দির কিংবা তুঙ্গ ভদ্রার তীরে প্রমান রচনা তাই তিনি লেখার মধ্য দিয়েই বাঙালিয়ানার ঐতিহ্য প্রীতি বা সমাজ ভাগ।

দিগন্ত প্রসারী মর্তলোকে থেকে চন্দ্রালোক ব্যাপি অতীতের বিস্মরণীয় তাঁর কল্পনায় রক্তিম অভায় নর নারীর চিরন্তন জীবন সত্যে রূপান্তরিত হয়। তার রক্ত রঞ্জিত বেদনা মুছিত জীবনের গভীরতায় বিরচিত কৌতুক কৌতুকাবহ ঘটনার ঘটনায় অভি অভাবনীয়ত্ব পাঠকের বিষয়ে পুলকিত। যেমন কর্তার কীর্তি গল্পে পুত্র হেমন্ত পৃত্বি নির্বাচিত কন্যা বিবাহ না করায় ঋষিকেশ রায় তাকে এক কাপড়ে বের করে দিলেন এবং দ্রুত পরম্পরায় তেইশটা glass এ। ভেঙ্গে একটা ছয় ফুট লম্বা ভীবিষিয় আয়নায় পদাঘাতে ভেঙ্গে ফেললেন গৃহিণী যাতে পুত্রের সঙ্গে যোগাযোগ না করলে পারে সে জন্যে তাকে ঘরে নজর বন্দী করে রাখলেন। সেই কর্তাই আবার একদিন নতুন মোটর কিনে পুত্রবধূকে বাড়ী নিয়ে এলেন এভাবেই এই সমাজ সংসারে পরিচয় অদ্ভুত সব ঘটনার কৌতুক রসে। সঞ্চিত হয়ে উপস্থিত হয়েছে শরদিন্দুর ছোটগল্পে স্নিগ্ধ সরস্বতা তার গল্পের প্রধান রস তার গল্পের লেখার রীতিও স্বতন্ত্র কথকথার মত। তিনিও গল্প আরম্ভ করেন তারপর কাহিনী বিন্যাস ও চরিত্র চিত্রণের মধ্যে দিয়ে গল্পের রসকে জ্বলিয়ে তোলেন জীবন জিজ্ঞাসার ক্ষেত্রে জীবন রহস্য উন্মোচনের দিকে তিনি বেশ লক্ষ্য রেখেছিলেন। শরদিন্দুর সাহিত্য রচনার সম্পর্কে রাজ্ শেখর বসু শরদিন্দুকে চিঠি লিখেছিলেন আপনার সকল রচনার মধ্যে একটা বৈশিষ্ট দেখতে পাই যা আর কারোর লেখায় নাই।

বন্যা কাহিনী রচনায় শরদিন্দুর কৃত্বিত যথেষ্ট বাঙালির একমাত্র উল্লেখ উল্লেখযোগ্য গয়েন্দার সৃষ্টি ব্যোমকেশ বক্সী তার সৃষ্টি।

সন্দেহ কোনো ভাবেই আসল অপরাধীর উপর না পরে এবং রুদ্ধ শ্বাসে পাঠককে তাঁর জন্যে অপেক্ষা করতে হয় অপরাধীর স্থান নির্বাচনে শরদিন্দুর বিশেষ কোনো পক্ষপাত ছিল না। ব্যোমকেশ কাহিনীতে যারা অপরাধী তারা সকলেই সুস্থ ও স্বাভাবিক নয় ব্যোমকেশ গেয়েন্দা হল কখনো গুলি ছোঁড়েন নি অস্ত্র শস্ত্র ব্যাবহার করেন নি। পর্যায়ে তিনি গোয়েন্দা কাহিনী লিখেছেন প্রথম পর্বে চোরাবালি, অর্থ অনর্থ ব্যোমকেশ ও বরোদা, দ্বিতীয় পর্বে চিত্র চোর, দূর্গ রহস্য, চিড়িয়াখানা প্রভৃতি গ্রন্থ। তার উল্ল্যেখযোগ্য ঐতিহাসিক ছোট গল্প গুলি হল রক্ত-সন্ধ্যা চন্দন-মুর্তি, চুয়াচন্দন প্রভৃতি ব্যোমকেশের dairy তুখোকারতো detective গল্প শরদিন্দুর গল্প। উপন্যাসের বৈশিষ্ট গুলি তাঁর সমসাময়িক লেখার ক্ষেত্রে স্বতন্ত্র্য। ছোট মাইমা আমি দিশা আর ইয়ে জয়ী দিল্লী গেছিলাম তোর মনে আছে

হম তুই হম কলেজ থেকে এলি word এর মাম এর Permission নিলাম আমি

আমাদের দশ দিন এর সফর ছিল এটা

station এ দাঁড়িয়ে ছিলাম আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম হ্যা তাই তো বলছি হ্যা অপেক্ষা করছিলি আমাদের জন্য আমরা নামলাম আর দেখলাম তুই ছাতা নিয়ে টুকটুক টুকটুক করতে করতে আসছিস

আর কি খুশি হ্যা তুই বললি মা আমার ma'am এর কাছে তুমি permission নাও আমি তোমাদের সাথে তোমাদের সাথে পাঁচ দিন ছ দিন থাকবো সাতদিন ছিলাম সাতদিন থাকবো গাড়িওয়ালা টা কি ভালো ছিল সেই পাঞ্জাবি গাড়িওয়ালাটা আমাদের সব জায়গায় ঘোরাতে নিয়ে গেলো সব জায়গায় আমাদের ওর সাথে গিয়েছিলাম আমরা

হনুমান টম্ব হুম তুই আমি ইয়ে হুমায়ন টম্ব ভারত সেবাশ্রম থেকে বলে দিলো হনুমান টম্ব দেখে আসুন আর এখানে অক্ষয় ধাওম টেম্পিল Temple করেছে হ্যা ফেরার সময় নিজাম উদ্দিন ছিল তুমি বললে এবার আর যাবোনা পরের বার এসে যাবো

দিয়ে তে কি Line বাপরে দিয়ে ঘুরে এলাম দিয়ে এলাম আমরা অনেক রাত্রি হয়ে গেলো সেদিন রাত্রে আর ভারত সেবাশ্রমে খাবার পেলাম না

হম টুকটাক যা ছিল তাই খেয়ে আমরা শুয়ে পড়লাম রাত্রে বেলা মহারাজজির এর সাথে কথা বললাম একটা গাড়ি ঠিক করে দিলো আমরা তারপরের দিন বৃন্দাবন যাবো প্রথম দিন বৃন্দাবনই তো গেসিলাম হ্যা প্রথম দিন বৃন্দাবন বৃন্দাবন গিয়ে ভারত সেবাশ্রমের কথা মনে আছে

মৃধুবন এ গিয়ে হনুমান গুলো লোকের চশমা নিয়ে পালাচ্ছিল চশমা নিয়ে পালাচ্ছিল হ্যা আর ছোট মা ছোট দাইমার পিছনে আমরা লাগছিলাম তোমার চশমা চশমা ছাড়া দেখতে পাচ্ছেনা কিছু আমি আর দিশা যে দু রকম একরকম এর জামা পড়েছিলাম দুজনে জামা পড়ে ছিলিস আমি ঘরটা দেখলাম আমরা মৃধুবন এ গিয়ে ওখানে রাখালোয় সার সব অগোছালো আছে হ্যা আধখানা লাড্ডু ওখানে রাখা চুড়ি দিলো সিঁদুর দিলো সেই সিঁদুর গুলো আমরা তুলসী কাচগুলোতে পড়াচ্ছিলাম হ্যা হ্যা হ্যাঁ ইয়েদের জন্য হনুমানদের জন্য সেই ইয়ে নিয়ে গেসলাম মনে আছে ঠেকুয়া না কি ঠেকুয়া নিয়ে গেসলাম হনুমান দেড় জন্য সেই প্যাকটে এ করে করে দাইমা কে দিয়ে খাওয়াছিলাম হনুমান গুলোকে এক তার মধ্যে হ্যা সে কোনো একটা মন্দিরে গেসলাম ওর ভিতরে অনেক হনুমান ছিল ঐখানে খাওয়াচ্ছিলাম আমরা হ্যা হ্যা হ্যা ওখানে আমার খাওয়াচ্ছিলাম ওখানে মনে হয় কেনার ও অনেক জিনিস ছিল গোপা গোপাল এর কত Dress কিনলাম গোপাল এর কত জামাকাপড় কিনলাম ওখান থেকে হ্যা বাপরে সেই মুকুটগুলো Matching করে করে গোপালের জন্যে একটা একটা রেস্তোরায় একটা ইয়েতে খেলাম খৈরী মনে আছে বৃন্দাবন এ পিয়াজ টা কে আমিষ বলেনা পেঁয়াজ দিয়েছিলো ইয়েত কত মন দিয়ে ঘুরলাম প্রেম মন্দির টা মনে আছে বৃন্দাবন এ দারুন দারুন কত রকম রং হচ্ছিলো হ্যা আমরা সেই ওখানে একটা মন্দির এর মধ্যে গিয়ে সেই নাম লেখা এই তোমার নিজেদের নাম দিয়ে এলাম নাম দাদু ঠাকুমা দিদা দাদু ঠাকুমা আর আমাদের চার জানার নাম নাম দিয়ে এলাম কি দিয়ে তারপর বৃন্দাবন এ এসে রাত্রি থাকলাম বৃন্দাবনে তখন রাত্রি বেলায় phone করলো মাসি যে এই খাত্রার মেস ইয়ে দাদু মারা গিয়েছি যে আমি কানছিলাম দিয়ে তোরা বলছিলি কাদঁতে নাই কাদঁতে নাই বৃন্দাবনে এসে হ্যাঁ সে তাপরের দিন ভোরবেলায় ওই গাড়িতে করে চলে গেলাম কোথায়

হরিদ্বার এ সারারাত গাড়ি চলছে সেই ইয়ে গুলোতে কি বলে ধাবা গুলোতে নেমে নেমে খাচ্ছিলাম আর দারুন দানুর ধাবাগুলো তোর মনে আছে হ্যা হরিদ্বার এ গিয়ে সেই চান করলাম গঙ্গা চান করলাম আমি করলাম না হ্যা তুই ও করলি last এ last এ তুই করলি করলি গঙ্গা চান করলাম হরিদ্বার এ

bridge টা জুলন্ত bridge এ যে যে নৌকা গুলো মাছগুলো কাছাকাছি চলে আসছিলো খাওয়াচ্ছিলাম আমরা মাছগুলোকে হ্যা হ্যা গিয়ে ইয়ে তোর সেই ইয়েত হরিদ্বার এ আরতি দেখলাম কিরম বল হ্যাঁ সেই ইয়ে মানে গঙ্গার ধার এ বসে সন্ধে অব্দি সন্ধে অব্দি দারুন আরতি হলো ওখানে আমরা কেনাকাটি ও তো করলাম কিছু তোমার

ওখানে সবাইকে দেয়ার জন্য সিঁদুর কটু কিনলাম হ্যা অরে গঙ্গার জল টা বেশ সাদা জোক জোক করছে তোলার পাথর গুলা শুদ্ধ দেখা যাচ্ছে বল আমরা সেই পুজো দিয়ে ভাসাচ্ছিলাম তোমার হ্যা শাল পাতাতে করে ফুল দিলো প্রদীপ ফুল শালপাতাতে করে ভাষাতে লাগলাম হ্যা সেই কারটা কতদূর যাচ্ছে হ্যা দিশা আর আমি বলছিলাম আমার টা আগে যাচ্ছে দিশা বলছে আমার টা আগে যাচ্ছে হ্যা হ্যা তারপর সেই ছোট মাইমা আমাদের কে দুধ কিনে গঙ্গা তে দুধ দিলাম ওই জয়ী গাড়িতে সব সময় আমার কোলে কোলে তখন জয়ী কত ছোট ছিল সব সময় আমার কোলে পাতলা ছোট ছোট ছিল এখন জয়ী কত বড় হয়ে গেলো দুহাজার আঠেরো সাল এ আমরা গেছিলাম তারপরে হরিদ্বার থেকে সারারাত যেতে যেতে যেতে যেতে ইয়েতে কি বলে হরিদ্বার এও তো একটা ভারতসেবাশ্রম এ ছিলাম এ আমরা

না হরিদ্বার এ আমরা রাত্রে বেরিয়ে গেছিলাম হ্যা গিয়ে তারপরে গেলাম জয়পুর না জয়পুর হরিদ্বার এ ছিলাম আগের দিন রাত্রে হরিদ্বার এ এসে ভারতসেবাশ্রম এ থাকলাম গিয়ে সকাল বেলায় উঠে ইয়ে করলাম গিয়ে রাত্রি বেলা হরিদ্বার এ সন্ধেবেলা গাড়ি ছাড়লাম সারারাত গাড়ি গেলো সারারাত গেলো গিয়ে জয়পুর গেলাম জয়পুর তো Plan এ ছিলোনা জয়পুর তো হটাৎ করে হলো

College থেকে ঘুরে আসছিলাম বললাম ভালো জায়গায় চলো হ্যা হ্যা হ্যা গিয়ে জয়পুর গেলাম এরপর জয়পুর এসে তোর কি বলে Palace অরে বাপ্ রে

ঘোড়ার পিছনের দিকে যে চাপল আর Palace এর পিছে কত হাতি সেই ছোট ছোট ছাতা গুলো বিক্রি করছিলো কি সুন্দর ছোট ছোট কাচ বসানো ছাতা গুলো আর Palace থেকে সিটমহল টা কি সুন্দর

গিয়ে সেই ঐখানে দেখাচ্ছিল সে কাঁচা রং দিয়ে নানা রকম রং দিয়ে রং করা পাতা দিয়ে ফুল দিয়ে হুম নিচ টাতে নীচটাতে দেখাচ্ছিল না কতরকম পাতা ফুল দিয়ে রং তৈরী করে রং করা সেই চাদর কিনুন ইয়ে করুন আমি সেই লোকটাকে বলে এলাম উদয়পুরে ঠকে আসছিলাম আপনার কাছে আর কিনবোনা হুম হুম হুম হ্যা হ্যা হ্যা দারুন আমরা কিন্তু Tour করেছি খুব সুন্দর মানে খুবই ভালো Tour হয়েছে কিন্তু হ্যা গিয়ে সেই

জয়পুরে এসে ওর জন্য একটা হাতি আঁকা একটা গেঞ্জি কিনলাম হ্যা হ্যা Grey Color এর হাতি আঁকা এখানটা সামনে দিয়ে তোর মনে আছে ফুসকা খেলাম আমরা আর মামী মা সেই ইয়ে ইয়ে সেজেছিল রাজস্থানি সেজেছিল যে Photo তুললো ফুচকা আর মামী মার সাথে রাজস্থানি সেজে ভালো ও লাগছিলো অনেক জোর করে সেই সাজো সাজো যে ভালো লাগবে ভালো লাগবে সাজো সাজো করে আমি বলেছি যে আমি বলেছি যে আমি সাজবো তুমি আগে সেজে নাও দিয়ে আমি সাজবো

দিশা সাজলো তোমার জয়ী সাজলো

সেই যে আমাদের Guide টা ছিল সেও খুব ভালো ছিল সবজায়গায় সবকোটা লোকই আমরা ভালো পেয়েছি তোমার হ্যাঁ সেই পায়ে ইয়ে পরিয়ে দিলো মোজা সেই নীল নীল মোজাগুলো তাজমহলে হুম কি অপূর্ব তাজমহল টা Driver এর সামনে বসে বসে আমরা ফটো তুলছিলাম তুমি বলেছিলে যে তোকে নিয়ে প্রথমবার দাদুর সাথে এসছিলাম হ্যা দিয়ে সেই Guide টা আমাদের কত Photo তুলে দিলো প্রচুর Photo তুলে দিলো তাজমহল এর লাইন টা মনে আছে লাইন টা

চাকি বেলনা কিনবো কসরের চাকি বেলনা তারপরে সে বৌদির জন্যে এটা সেই কিনলাম একটা সি কালো রঙের পুটি ব্যাগ কিনল কি সুন্দর দেখতে ব্যাগটা পিয়া দিদির জন্য কিনলে একটা তখন সবে সবে তোর বপন দাদার বিয়ে হয়েছে নতুন বৌ ওর জন্যে একটা ভালো জিনিস কিনবো হা তাই ওর জন্যে কিনল দিয়ে তাজ মহলের ভেতরে কত যে তুললাম আর মাইমা সেই বমি করছিলো তার মধ্যে

সব জায়গায় কোনো কোন বার শরীর খারাপ করছে হা যে সেই ভোর বেলা একটা ধাবা তে দাঁড়ালো সেই আমরা সব চা খেলাম আর সেই কি সুন্দর ধাবা তা দিশা গোলা খাচ্ছিলো কি দারুন না ওটাই তো জয়পুর সময় রাস্তা তে রাস্তাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর রাতের বেলা জয়পুর থেকে ফেরার সময় রাস্তা তে একটা ধাবা তে জয়পুরি গান গুলো হচ্ছিলো জয়পুর ধোল ঢাল গান নেচে নেচে গান করছিলো সে সব Photo তুলছিলো Video করছিলো আমরাও করলাম এই সেই জয় পুরের যে ধাবার ল্যাস্সি গুলো কি অসাধারন লসি আর এ তে করে খাবার দিচ্ছিল মন আছে বালতি করে ওখানে ছোট ছোট বালতি করে তড়কা ডাল রুটি ছোট ছোট কত খবর হম ধাবা মনে হচ্ছে যেন এক একটা মানে Five star hotel ধাবা গুলো একেবারে বাড়ে এত সুন্দর ওসব জায়গা হ্যান দিয়ে তারপর দিল্লি তে ঘুরলাম তার পরের দিন হ্যান বিকেনবালা তোকে নাবিয়ে দেয়ার সময় আমি খুব কাঁদছিলাম হ্যাঁ হ্যাঁ আর ইয়ে তার আগে দিশা ইয়ে কিনলো তার আগে দিশা সেই net এ কি

net এর camp ওগুলো ক বলে তাবু তাবু হ্যাঁ tent tent হয়ে net এর তাবু কিনলো সেই লোকটা সেই কত ঘুরে ঘুরে কত চেষ্টা করে করে আমাদের জন্যে মানে লোকটা পাঞ্জাবি লোক খুব ভালো সেই নাবাৰ সময় বলছে ৰিয়ে মাটি বেশি কাইদনা কেনে কেদোনা কেদোনা অ হিন্দি তে বলছিলো কেঁদো না কেঁদো না আমাকে বলছিলো মেয়েকে পড়াশোনার জন্যে পঠিয়েছিন তাহলে কানছেন কেন এখনো সে তো চলে যাচ্ছে যে গিয়ে তো তো তারপরে সেই যে তে গেলাম কি বলে

Lotus temple টা বন্ধ ছিল সে সব মঙ্গোল বার ছিল lotus temple এ আমরা গেলাম তো lotus temple আমরা গেলাম বার বার গেলাম

দিয়ে তো সেই ইন্দিরা গান্ধীর কি একটা দেখতে নিয়ে গিয়েছিলো

ইন্দিরা গান্ধী যে দেখলাম রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর সমাধি তার শেষে তার সামনে সেই পুঁথির য়ালা আয়না গুলো কিনলাম অনেক কিছু কিনলাম তার সামনে তাই দিয়ে স্থানে ভেল পুরি খেলাম Ice cream খেলাম জয় যেখানে যাচ্ছে সেখানেই toilet কুতুব মিনার গেলাম মনে আছে